ছবিটিতে দেখা যাচ্ছে চারটি বসার সিট ।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি বাজার।

একটি বড়ো ছাতা দেখা যাচ্ছে।

সাইনবোর্ড লাগানো আছে।

ছবিটিতে একটি রুম বেলুন দিয়ে ডেকোরেট করা রয়েছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এখানে অনেকগুলি কলের পাইপ রয়েছে।

এখানে মাটি দেখতে পাচ্ছি।

অনেকগুলি চেয়ার টেবিল দেখা যাচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি মাছের বাজার।

এখানে চারজন মানুষ দেখতে পাচ্ছি।

এখানে একটি ওয়ারড্রব দেখতে পাচ্ছি।

দুইটি চেয়ার দেখা যাচ্ছে একটি বড় ঘর রয়েছে।

দুইটি ফ্যান দেখা যাচ্ছে।

পাশে একটি বন্ধু মেডিকেল এস্টরস আছে।

অনেকগুলি ফুলের গাস দেখা যাচ্ছে।

অনেকগুলি শাড়ি দেখা যাচ্ছে।

তিনজন মানুষ দেখতে পাচ্ছি।

পাশে একটি বড় গাছ দেখতে পাচ্ছি।

অনেকগুলি লাইট দেখা যাচ্ছে।

পিছনে ওয়েলকাম লিখা দেখতে পাচ্ছি।

ছবিটি দেখে মনে হচ্ছে এগুলি টমেটো ।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি ব্যাংক ।

সাদা রঙের কাপড় দেখতে পাচ্ছি।

বসার সিট দেখা যাচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি পুজোর প্যান্ডেল ।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি পুকুর।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি শোরুম ।

এখানে অনেকগুলি বাইক ইস্কুটি দেখতে পাচ্ছি।

এখানে নীচে অনেকজন মানুষ চেয়ারে বসে আছে।

কিছু বেলুন দেখতে পাচ্ছি।

এখানে সাতটি টেবিল এবং আঠাশটি চেয়ার রয়েছে।